আর এই ফোটোটাতে একটা বেড়া দেখা যার।

আর দুইটা মানুষে হাফ সোয়েটার লাগানি আর দুইজনে হাফ সোয়েটারের কালার হইল সবুজ কালার ।

এটা একটা নার্সারির ফোটো কতগুলা গাছ উঠছে আর কতগুলা গাস ওখানে উঠছে না।

এখানে একটা বড়ো পাইপ দেখা যার এখানে কারেন্টের খুঁটি দেখা যার ।

আর কতজন মানুষ কাপড় কেনার লাগি বিতরে দারানি।

আঠারো জোড়া কানের দুল আর তিনটা হইল একলগে আসে মানে মানুষে কিনার লাগে।

আবার জল জমতে জমতে লাস্টে গিয়া একটা ছোট্ট জলাশয় হইসে অনেকটা ঘাসও আসে।

এই ফটোটার মধ্যে একটা রাস্তা দেখা যার--

অনেকটা সুপারি গাছও দেখা যায়।

এই ফটো -টা দেখি আর লাগে এইটা একটা দোকানের ফটো ।

মাঠটায় ফ্ল্যাগে সাইডে একটা বড়ো বিল্ডিং আসে যেখানে সবের উফরে তালার মধ্যে খালি কাফড় মেলা দেখা যায়।